এবং বাড়িটির ভেতরে একটি গাড়ি রাখা রয়েছে এবং চারিদিক টি গাছপালাই ভর্তি।

এবং দেখতে পাচ্ছি একটি চেয়ার রো-- |

এখানে দেখতে পাচ্ছি এটি একটি ফুলের দোকান এবং ফুলের দোকানে দেখা যাচ্ছে। সেখানে চারটি

এটি গ্যারেজ এমন গ্যারাজে এর ভিতরে দেখা যাচ্ছে সেখানে দুটি গাড়ি রয়েছে এবং একটি গাড়ি --

এখানে দেখতে পাচ্ছি এটি একটি জামা কাপড়ের দোকানের ভেতর এবং দেখা যাচ্ছে এখানে অজস্র জামা কাপড় সব সাজানো রয়েছে এবং কিছু বাচ্চাদের কেয়ার এবং সেখানে কিছু তোয়ালি ভাঁজ করা রয়েছে।